বাড়িটির ভেতরে কয়েকটি লোককে দেখতে পাচ্ছি।

ই পেস্টির হোটেল দেখতে পাচ্ছি।

ঘরটির ভেতরে একটি গাড়ি সার্ভিসিং হচ্ছে।

মাটটির মদ্যেও একটি গাসও রয়েসে এবং অন্যটিতে আরেকটি গাস বাদা রয়েসে এবং দূরে একটি বিল্ডিং ও দেখতে পাচ্ছি।

এবং একটি মোবাইলও দ্যাখতে পাচ্ছি।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটির রং হচ্ছে নীল।

এবং উ ঔষুধও রয়েসে।